হ্যা হ্যা হ্যা দেখা যায় যে অনেকের একটা একটা স্বপ্ন অনেক একটা পরিবারের একটা স্বপ্ন যে ছেলেটা বা মেয়েটা বা আপনার সন্তান টা একটা সরকারি চাকরি নিবে সরকারি চাকরি নিলে হয়তোবা দেখা যায় যে তার status টা একটু ভালো হবে বাচ্চার চাকরিটা একটু secured হবে যে এইটার কোনো ভয় নেই যে কখন চলে যায় না চলে যায় এজন্য হয়ত অনেকটা পরিবারের বাবা মারা চান যে উম তাদের ছেলেমেয়েরা সরকারি চাকরি করুক বা BCS এর চেষ্টা করুক BCS চাকরি নিক তারা হয়ত দেখা যায় সম্মান প্রতিপত্তি সবদিক দিয়ে ভালো পাওয়া যায় সবার এইটা ইচ্ছা থাকে ছাত্রছাত্রীদের মধ্যেও ধীরে ধীরে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 সরকারি চাকরিটা সবার জন্যই অনেক বেশি মানে সুবিধা বয়ে আনে তো জীবনে তো সরকারি চাকরি যখন কেউ পায় তখন কিন্তু কেউ আর বেসরকারি চাকরির দিকে যায় না এমনকি আপনি আমিও যদি সরকারি চাকরি মোটামুটি কোনো একটা পায় বা ব্যাবস্থা হয় তখন কিন্তু আমরাও আর বেসরকারি চাকরির দিকে মোটেও যাব না আহ কিন্তু আমার মনে হয় অনেকেই মানে তরুন ছেলেমেয়েরা আমরা যারা আছি আমরা বেসরকারি চাকরির দিকে প্রথমেই যেতে চায় এইটার কারণ হচ্ছে সরকারি চাকরি পাওয়াটা খুব

হ্যা হ্যা সেইটা হ্যা আপনি ঠিক বলেছেন হ্যা যেইটা বলেছেন দেখা যায় যে আমরা যে শেষ করেছি আমাদের honours বা Masters যেইটা শেষ করেছি শেষ করে কিন্তু সরকারি চাকরিটা পাওয়াটা খুবই কঠিন পাওয়া যায়ই না বলা যায় তাই না সেক্ষেত্রে আপনি যেইটা বললেন যে বেসরকারি চাকরিটা কিন্তু সহজে চাইলে যদি দক্ষতা একটু ভালো থাকে একটা বেসরকারি চাকরি পাওয়া যায় হ্যা চাকরিটা পাওয়ার পর যদি আমরা চাই যে সেখানে থেকে আবার আমাদের career টা ভালো করবো তো দেখা যায় যে আমাদের দক্ষতা টা ভালো হলে বা অভিজ্ঞতা টা ভালো হলে দিনে দিনে বেতনটা কিন্তু খুব তাড়াতাড়িই বৃদ্ধি পায় বেসরকারিতে কিন্তু তরকারিতে এত কম সময়ে হয় না সরকারিতে pension যেমন একটা খুব ভালো দিক যে pension পাওয়া যায় একটা secured বেতনিই থাকে আর খারাপ দিক হচ্ছে যে আপনার সাথে সাথে যে মাসিক বেতনটা থাকে সেইটা খুব কম থাকে সেটা দিয়ে আসলে চলাফেরা আরে ভাই সরকারির যেইটা থাকে rules regulation ওদের খুব

চাকরির ক্ষেত্রে কিন্তু হ্যা ওদের বেতনটা খুব ভালো ভাবে বাড়ে আর আরকি যারা হচ্ছে আপনার বেসরকারিতে apply করবো তাদের কিন্তু salary খুব তাড়াতড়ি মানে যদি আপনার একবছর মোটামুটি এক দেড় বছর job করার পর কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে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

extra কিছু সুবিধাও দিচ্ছে যা আপনার আলাদা কিছু সুবিধা দেয়া বা তাদেরকে বিনোদনের ব্যাবস্থা করা অনেকজায়গায় আমি দেখেছি এখন নতুন নতুন তাদের মানসিক ভাবে সুস্থ থাকেন বিরতির time কিছু আহ ছোট খাটো কোন Indore খেলাধুলা এরকম ব্যাবস্থা, মানসিক প্রশান্তির জন্য এরকম ব্যবস্থা করা থাকে যেইটা সরকারি চাকরিতে একদম নেই বললেই চলে দেখা যায় আবার অনেক সরকারি চাকরির প্রতিষ্ঠানে আপনি গেলে আপনাকে মানসিক একটা চাপে পড়তে হয় যেগুলা কিছু কিছু কাজ আছে যেগুলিতে কিন্তু খুবই মানসিক চাপ থাকে যেগুলা খুব কঠিন হয় সরকারি চাকরিতে আপনার হচ্ছে যেমন যেখানে আপনি চাকরি নিচ্ছেন সেখানেই একটা familytis তারপর হচ্ছে আপনার দেখা যায় চাকরির যে place গুলা তারপর সেগুলা হচ্ছে খুব high ফাই সেক্ষেত্রে আবার সরকারি চাকরির আপনার একটা shifting ও থাকে তাই না যে অনেকসময় হচ্ছে ইয়া হয়ে যায় কি বলে এক district থেকে অন্য districtshift করে দেইয়া হয় এইটা কিন্তু একটা ঝামেলাজনক ব্যাপার যত যাই বলেন stable life থেকে হঠাৎ করে এরকম সরকারি চাকরির transfer হয় সেইটা কিন্তু আসলে কারো জন্য এত একটা আহ মানে তৃপ্তিকর না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 বড় বড় ইঞ্জিনিয়ারদের বলেন এইটা কিন্তু একটা ভালো ব্যাপার হ্যা হ্যা সেটা ঠিক বলেছেন হ্যা তাদেরকে আলাদা quarter এর ব্যাবস্থা করে দেয়া হয় এবং বিশেষ করে আরো অনেক সুবিধা কিন্তু সরকারি চাকরিতে দিয়ে দেয় । যেমন ধরেন আপনার ছেলেমেয়ের জন্য একটু সুবিধা পাওয়া যায় বিভিন্ন কোটা থাকে school college ভর্তির ক্ষেত্রে আবার অনেকে রেশন পায় বড় একটা ব্যাপার যে আপনার সরকারি job এর ক্ষেত্রে যে কোটা থাকে এই জিনিসটাই কিন্তু বেসরকারি জবের ক্ষেত্রে নাই তো অনেক দিক থেকেই মানে দিক থেকেই আসলে কি সরকারি job করলে সুবিধা but ঐ যে শুরুর দিকে তো আর পাওয়া যায় না যেমন আমার এই মনে করেন honours শেষ হবে ফেব্রুয়ারি মার্চের দিকেই কিন্তু আমি কিন্তু প্রাথমিক ভাবে plane করতেসি যে বেসরকারি job গুলার জন্য apply করবো আর সরকারি job এর এগুলা যদি আমি প্রস্তুতি নিও BCS এর প্রস্তুতি টা আমি secondery মানে option হিসেবে রাখি প্রাথমিক আমার অপশন মানে choice এইটাই যে আমি বেসরকারির জন্য planning করবো আর আরেকটা একটা ব্যাপার কি আমরা যারা CSE তে পড়তেসি আমাদের জন্য কিন্তু আরেকটা ভালো option হচ্ছে remote job গুলা যে দেশে বসেই আপনি দেশের বাইরের job গুলা করতে পারতেসেন সেক্ষেত্রে কিন্তু আপনার salary ও খুব ভালো আর কষ্ট টাও কিন্তু কম

আমরা যে চাকরি করি চাকরির আগে internship এর একটা বিষয় থাকে সেটা কি honours এর পরে হয় অনেক সময় honours পরে মানে houours পাশ করার পরে পরে একটু বিষয়টা কেমন বা কি, কিভাবে করতে হয়? Internship এর যে বিষয়টা হচ্ছে system টা এমন, ধরেন জবে ঢুকতে গেলে সবাইকেই তো বলে যে আপনার অভিজ্ঞতা দরকার তাই না এখন honours পাস করে আপনি নতুন চাকরিতে ঢুকতেছেন আপনার তো অবশ্যই অভিজ্ঞতা থাকবে না, তো আমাদের জন্য আসলে কি করনীয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন company হচ্ছে internship এর জন্য লোক নেয় মানে হচ্ছে, ছয় মাস থেকে শুরু করে এক বছর এরকম একটা time এ ওরা আপনাকে কাজটা শিখাবে, শিখানোর পর অনেক company হচ্ছে paidinternship দেয় মানে কাজ শিখাবে ওরা কিন্তু আপনাকে কিছু একটা payment ও দিবে minimum payment আর কি তিন থেকে ছয় হাজারের মতো আবার অনেক company হচ্ছে কাজ শিখাবে free internship কিন্তু কোনো payment আপনাকে দিবে না তো এই internship টা করলে কি হয়, internship করার পর যখন আপনি কোথাও apply করবেন জবের জন্য তখন আপনি experience এর বদলে হচ্ছে আপনি এটা দেখাতে পারবেন যে আমি অমুক company তে এক বছর internship করছি বা অমুক যায়গায় আমি হচ্ছে ছয় মাসের একটা internship করছি। তখন দেখা যায় তারা freshers দের একটা value দিয়ে থাকে but internship না করলে সেক্ষেত্রে দেখা যায় freshers দের আহ মানে ভাইবা তে ডাক ই পড়ে না interview এর ক্ষেত্রে বা দেখা যার ওরকম একটা value পায় না necessary যেটা internship এর ক্ষেত্রে পায়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 কি আসলে আহ এখন internship খুঁজাটা খুব tough না। অনেক company তেই internship এখন করাই থাকে কিন্তু সুযোগ পাওয়াটা tough কারণ যেহেতু আমরা competition বেশি মানে আমাদের দেশে তো ঘনবসতি অনেক বেশি তো আমি হচ্ছে facebook এর হচ্ছে বিভিন্ন group আছে job এর তো ঐ group এ গুলাতে চোখ রাখলে যেরকম দেখবেন ভিন্ন ভিন্ন সময়ে অনেকেই post করে থাকে যে আহ আমাদের company তে হচ্ছে internship করানোর জন্য লোক নিচ্ছে তো কেউ যদি রাজি থাকেন বা আগ্রহী থাকেন আপনারা এখানে apply করতে পারেন এরকম। facebook postlinkedin এ যাদের হচ্ছে account থাকে তারা হচ্ছে ওখান থেকে অনেক benefit পায়। এমন না যে আপনার পত্রিকা টত্রিকা থেকে মানে আগে যে রকম একটা ছিলো যে মানুষ job এর বিজ্ঞাপনের জন্য পত্রিকা ঘাটত, এখন তো আর ওরকম না এখন তো digital যুগ তো আপনি মানে social media গুলাতে খুজলেই পায় দেখবেন চোখে পড়তেছে, আপনার just আপনার জন্য যে page গুলা যে group গুলা আপনার জন্য গুরুত্বপূর্ণ বা যেগুলা আপনার জন্য সঠিক আপনাকে ওগুলা হচ্ছে নির্বাচন করতে হবে, ওগুলা follow করতে হবে পেয়ে যাচ্ছেন সঠিক তথ্যগুলা আচ্ছা internship টা কি অনেকটা চাকরির মতো তাইতো? চাকরির মতই কিন্তু এখানে আপনাকে guide করে কাজটা শেখানো হবে

থাকবে, এরকম না যে আপনার পারতে হবে। আপনি কিভাবে ভালো করতে পারেন সেটা আর অনেক company তে কি করে internship এর লোক নেয় দশজন বিশজন এরকম তো ওখান থেকে ওদের বলাই থাকে যে যারা internship এ ভালো করবে সবচেয়ে best performance দিবে তাদের কে ওরা ওখানে permanently রেখে দিবে job এর জন্য, এরকম দিয়ে থাকে আচ্ছা আচ্ছা মানে সেরা performance টা দেখে আমাকে চাকরি পেতে হবে হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ আপনার অনেকটা হচ্ছে learning তারপর হচ্ছে গিয়ে perform কি করতেছেন সেটা, তো এজন্য internship টা গুরুত্বপূর্ণ এবং কল্যাণ অনেক

internship পাওয়ার একটা process থাকে আর কি যত জলদি internship পাওয়া যায় ততই হচ্ছে ভালো আমাদের জন্য, তো আপনি কি decide করছেন আপনি সরকারীর জন্য try করবেন নাকি শুরুতেই বেসরকারি

সরকারির জন্য try করবেন না, বেসরকারির জন্যও try করবেন। আচ্ছা তাহলে আপনাকে all the best

আপনিও ভালো থাকবেন পরে কথা হবে

সালাম অয়ালেকুম।

আহ বিশ্লে আপু ভালো আছেন?

জি আলহামদুল্লিলা ভালো আছি তো আমরা বিনোদন বিষয়ে কিছু আলোচনা করবো সেটা হচ্ছে যে নব্বই দশকে আমরা যে রকম আহ বিনোদন করছিলাম যদি আমরা আহ media দিকে চলে আসি তখন কিন্তু শুধু একটা মাত্র টেলিভিশন ছিল বাংলাদেশ এ সেটা হচ্ছে জি টিভি আরকি বাংলাদেশ টেলিভিশন তো ওই সময় আমরা কিন্তু আহ যে যদিও আমাদের পর্যাপ্ত channel ছিল না dish ছিল না কিন্তু আমরা কিন্তু ওই শুধুমাত্র আহ জি টিভি তে আপনার এই সংবাদ দেখা হতো তারপর আপনার আহ প্রতি শুক্রবারে আহ হয়তো কোনো movie দেওয়া হতো আমরা কিন্তু অধীর আগ্রহে পুরো সপ্তাহ টাই আমরা কিন্তু পার করতাম যে কখন শুক্রবারটা আসবে তো এই সেই অভিজ্ঞাতা কি আপনি আমার সাথে share করতে পারবেন ওই যে আমাদের আমাদের সময় আগে নব্বই দশকের সময় তো TV ছিল dish line অতটা ছিল না হ্যাঁ পারবো

অরে আমার মতো করে বলবো

আচ্ছা একটু wait করেন আচ্ছা আমি বলতেছি টেলিভিশন এমন একটি যন্ত্র যা থেকে একই সঙ্গে ছবি দেখা যাই এবং শব্দও সোনা যাই

দূরদর্শন যন্ত্র বলা যন্ত্র যন্ত্র বলা হয়

এর পর আঠারোশো তিহাত্ত সালে বিজ্ঞানী মে ও ইস্তিম electronic signal এর মাধ্যমে ছবি পাঠনোর পদ্ধতি আবিষ্কার করেন ব্রিটিশ বিজ্ঞানী আমি যেটা বলছি আরকি আপনি ওই যে দেখে এটা পড়ার কোনো উপাই নেই আপনি স্বাভাবিক ভাবে যে কথা বাত্রা আমরা বলি যে আলোচনা করি সেগুলিই বলবেন আরকি আমি যা প্রশ্ন করবো আপনি নিজের মতো করে দেওয়ার চেষ্টা করবেন এটা কোনো কিছু help নোয়ার দরকার নাই আপনি স্বাভাবিক যেই কথা বাত্রা আপনার মনে যেটা আসে সেটাই বলবেন আরকি তো আপনি যেটা বলেন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

এ গুলা আমরা হচ্ছে ছোট বেলাই এগুলা হচ্ছে কি উপভোগ করতাম মজা পাইতাম এগুলোয় জি টিভি তে দেখতাম নিজেদের বাসাই দেখতাম কখনো কখনো অন্যের বাসাই গিয়ে দেখতাম এই তো এগুলোয় হ্যাঁ আপনি অনেক গুরুত্ব পূর্ণ information আমাকে দিলেন আমি হয়তো ভুলেই গিয়েছিলাম যে পুরাতন কথা আমরা কিন্তু ওই সময় অনেক গুলি কাটুন দেখতাম যেগুলি হচ্ছে এখন আমরা দেখি না এখন হয়তো three D two D মেশিনের যুগ চলে এসেছে আমাদের আহ বর্তমান কার যে শিশুরা আছে তারা হয় তো আমাদের থেকে বেশি advance তো ওই সময়টা আপনি যেটা বললেন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

আহ এই fishing পুর এগুলির মধ্যে আমরা যেটা আনন্দ পেতাম আমার মনে হয় না আমার মনে হয় না এখনকার যে আহ এখনকার যে আপনার কাটুন গুলি দেখা হয় বা তারা দেখা যাই যে ভারতীয় যে কাটুন গুলি আসছে সেগুলির, মাধ্যমে কিন্তু আমাদের এ আহ বাংলাদেশে দেখা যাই যে আপনার বিদেশিও যে সংস্কৃতি। হিন্দি ভাষা এটার ওপরে কিন্তু বাচ্ছারা অবস্থ হয়ে পড়েছে তো আমাদের সময় কিন্তু এই যে ভাষা গত যে একটা আপনার অধি পড়তো অনন্য বিদেশীও ভাষা আমাদের ভাষাকে কিন্তু কখনোই রুখে দিতে পারেনি আমাদের সহায়িকার কিন্তু যত গুলি কাটুন ছিল সব গুলি কিন্তু হয়তো বাংলায় অনুবাদ করা হতো অথবা ইংরেজিতে এটা আহ দেখানো হতো তো আপনি হয়তো কথা শুনেছেন যে নাম একটা civic ছিল ঐটা কিন্তু আমরা খুব উপলব্ধি করতাম আরকি

সংবাদ টেলিভিশনে দেখা হয়না মাঝে মাঝে phone দেখি আর ছোটর মতো আসলে আগে তো আমাদের মানে ছোটবেলার smart phone ছিল না বাটন phone ছিল সবার বাসাই এখন তো ঘরে ঘরে smart phone বাচ্ছারাও smart phone use করে এখন

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এখন বাচ্ছারাও TV দেখে না যারা বয়স্ক আছে আমরাও টেলিভিশন দেখি না আহ আমাদের বাসাই একটা আহ পুরোনো টেলিভিশন আছে এটা সব দিক থেকেই ভালো কিন্তু আমাদের দেখা হয়ে ওঠে না এটা কিন্তু store room এ পরে আছে তো এখনকার যুগে সবাই কিন্তু computer laptop বা tap এতে কিন্তু অভস্থ হয়ে পড়েছে তো সেই কারণে কিন্তু আগেকার দিনে যে বিনোদনটা ছিল আমরা কিন্তু শুধু মাত্র যে টেলিভিশন দেখা কেই বা ছবি দেখা কেই বিনোদন বলি তা কিন্তু ভুল হবে ওই সবে কিন্তু আমরা আহ যেগুলো নিয়ে খালা ধুলা করতাম আহ আপনার হয়তো মনে আছে যে আমারওই সময় আহ যখন নাকি এ ছেলে মেয়েরা একসাথে হতাম সব চেলীয়া তখন কিন্তু আমরা আহ কানামাছি বড়শি তারপর মায়েদের প্রচুর খালা হ্যাঁ গোল্লার তুদ কোলা বলি এগুলা খেলতাম

আর এখন সময় পেলে ফেসবুক এ calling করি তারপরে হচ্ছে game খেলি

এখন কার বাচ্ছারা তো এই গুলাই করি

এই এইটার ভিতরে কখনোই তফাৎ বের করা সম্ভব না কারণ তখন যখন আমরা হচ্ছে খেলা করতাম তখন সবাই একসাথে মিশতাম খেলা করতাম এখন এমন একটা হয়ে গেছে ফেসবুক এ just hi hello প্রয়োজন ছাড়া কেউ কৌড়ি messages করি না knock দেয় না তারপরে মেলা দিন পর পর চার পাঁচ জন মাইল গুরতে যাই তখন হয়তো বিকেল হলে একসঙ্গে সবাই মাইল খেলতাম সকাল হলে খেলতাম school ছুটি দিলে খেলতাম school tiffin দিলে খেলতাম তখনকার সাথে এইটার কখনোই সুন্দর বা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

tiffin এর সময় দেওয়া হতো আমরা জতি tiffin না করে খেলাধুলায় মত্ত থাকতাম আমরা কিন্তু দোড়াদোড়ির সময় আরো যে সমস্ত খেলাধুলা আছে সেগুলি করতাম আর ওই সময় এ খেলাধুলা থেকে বিনোদনের অন্য তম মাধ্যম সবাই মনে করতো এই জন্য কিন্তু ওই সময়কার যারা ছিল তাদের কিন্তু সাস্থ ভালো ছিল কিন্তু বর্তমানে আমরা কিন্তু খেলাধুলা যে একটা বিনোদন সেই বিনোদন থেকে কিন্তু আমরা ছেড়েই দিয়েছি আমরা কিন্তু হয় তো যারা খেলে তাদের খেলাটা মোবাইলে বা আহ অথবা computer laptop এ কিন্তু দেখি কিন্তু নিজেরা কিন্তু খেলি না এই যে একটা কিন্তু আমরা সাস্থের জাতিতে আছি বলে আমার মনে হয় আমাদের সময় তো আমরা খেলা করতাম এখন কার বাচ্ছারা খেলা কি জিনিস সেটাই বুঝে না

town এর ছেলে মেয়েরা তো তাও বুঝে না আগে আমাদরে একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে আমরা খেলাধুলা করার জন্য অনেক বড়ো spice পেতাম খেলার মাঠ পেতাম এখন কিন্তু আহ দিন যত যাচ্ছে তত কিন্তু খেলার মাঠ বা খেলাধুলা করার জন্য jogging করার জন্য আহ বিনোদন করার জন্য এই যে system গুলি আছে এ গুলি কিন্তু সংকুচিত হয়ে আসছে আমার মনে হয় তোমার কি মনে হয়

খেলাধুলার কোথায় আসি যেটা বিনোদনের অন্যতম একটা মাধ্যম তাহলে আমরা হয়ত বলতে পারি যে গত বছরের শেষ দিকে কিন্তু আমরা আহ বিশ্ব cup ফুটবল উপভোগ করেছি ওখানে আহ যে দুইটা দল হচ্ছিলো ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুটার support এ কিন্তু বাংলাদেশ তো আপনি ওই খেলাধুলা নামক যে বিনোদন সেটা উপলভ করতে গিয়ে একটা কুন দলকে support করেছিলাম যে ব্রাজিল এ ছিলেন না আর্জেন্টিনা আমি আর্জেন্টিনা support ছিলাম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 ছোট দেশের আর আর যে সব ভক্ত আছে তখন কিন্তু তারা একটা সারা তারা কিন্তু এখন বাংলাদেশ এর খেলাধুলা দেখে যেমন বাংলাদেশ এর কিছু কিছু team যখন খেলে কিন্তু আর্জেন্টিনা মানুষও কিন্তু বাংলাদেশ এনাদেরকে support করে আর আপনারা তো জানেন যে তারা যতটুকু জানা গিয়েছে যে আর্জেন্টিনা থেকে বাংলাদেশ এ কিন্তু তারা

কেউ হয়তো ভ্রমণ করে কেউ হয়তো movie দেখে কেউ হয়তো আহ খেলাধুলা করে তো আপনি কোন জিনিসটা বেশি পছন্দ করেন আপনি কি বই পড়তে ভালোবাসেন। হ্যাঁ আমি মাঝে মাঝে বই ও পড়ি তার পরিহচ্ছে আমি এখনো সুযোগ পাই সিট্ কালে ব্যাট মিন্টন trey করি। তার পরে হচ্ছে ছোট বাচ্চা দেড় সং সাথে সুযোগ পেলে চোর police বাসায় ঘরে বসে খেলি ভাই বোন দেড় সাথে মাঝে মাঝে একজায়গা হলে এই রকম করি কিছু না কিছু করি। যে দেখা যাচ্ছে যে আপনি একটা ঐতিয্য আপনি ছোট ছোট বাচ্চা দেড় সাথে আহ খেলা ধুলা করছেন আহ খেলা ধুলা করার মাধ্যমে। আমাদের কিন্তু আহ মানুষিক ওই যে একটা আহ মানসিক প্রথম দিকে আমরা লাভ করি এবং আমরা কিন্তু আহ মন আমরা কিন্তু। সামনের দিকে এগিয়ে যেতে চাই তো আমি এখন যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি কি আহ নতুন করে যে সব বাংলাদেশ এর ছবি।

পড়ান move তা দেখা নাই

তো আজকে আপনার সাথে বিনোদন সংগ্রামে আলাপ আলোচনা অনেক কিছু জানতে পারলাম আশাকরি পরবর্তী কোনো episode এ আমরা হয়তো আরো বিস্তারিত জানতে পারবো তো আজকের আহ আলোচনা এখানেই সমাপ্ত

আস্লামালাইকুম অলাইকুম সালাম আপু আপু কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ্‌ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ্‌ আছি ভালো মোটামুটি পাশাপাশি পড়াশুনা নিয়ে একটু ব্যাস্ত সময় পার করতেছি। আপনি কি করতেছেন? আমার এই একই অবস্থা। উম আচ্ছা। পড়াশুনা কতদূর আগাচ্ছে? আহ আমি তো এবার অনার্স second year এ পড়ি। তো এখন পর্যন্ত বই কেনা হয়নাই। ও আচ্ছা আচ্ছা। আমার পড়াশুনা মোটামুটি মানে educational পড়াশুনা মোটামুটি শেষ এখন job preparation এর জন্য কিছু পড়াশুনা করতে হচ্ছে। যেগুলো আমার মানে এখন বর্তমানে circular তেমন কোনও apply করা হয়নি। তবু আগে থেকে preparation নিচ্ছি সামনে যে circular গুলো আসতেছে সেগুলো মানে আহ প্রতিযোগিতামূলক যে ধরনের প্রশ্ন প্র মানে পরীক্ষাগুলো বর্তমানে দেখা যাচ্ছে যেটা একটা circular হলে তো হম যদি নিবে পাঁচশো লোক দেখা যাচ্ছে পাঁচ হাজার জন apply করে নেয়। এই পাঁচ হাজার মানুষের মধ্যে থেকে পাঁচশো জনের select হওয়া তো অনেক tough ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তাই preparation টা অনেক মানে strong ভাবে নিতে হচ্ছে। করছিলাম কয়েকবার। দুইতিনবার করা হইসে। কিন্তু job এখনও নিতে পারিনাই। কারণ preparation অতটা ভালো ছিল না। তো এখন try করতাসি। ও আচ্ছা। হ্যাঁ তা তো অবশ্যই। আস্তে আস্তে মানে প্রথমেই তো উম সাফল্যের চূড়ায় আমরা পৌঁছতে পারিনা। আমাদের ধাপে ধাপে এ আগাতে হচ্ছে উম ভালো করে preparation নিতে হচ্ছে। বর্তমান বাংলাদেশে উহ চাকরির ব্যাপারে যে ধরনের পদক্ষেপগুলো গ্রহন করতেসে সরকার সরকার মাধ্যম যেগুলো যারা আছেন তারা মানে

তাদের কিন্তু এটা মানে একদম বোকামি বলে আমি মনে করি। কারণ অনার্স লেবেলে যখন আমরা আসি তখন থেকে যদি আমরা একটু একটু করে basic knowledge গুলো আমরা উহ handle করতে পারি। basic knowledge এর উপর যদি preparation গুলি ভালো থাকে তাহলে কিন্তু আমরা পড়াশুনা শেষ করে প্রথম দিকেই উম যে কোনও চাকরিতে আমরা join করতে পারি।

হ্যাঁ তা তো অবশ্যই বাংলাদেশে যে মানে আহ job sector এ যে ধরনের আহ প্রতিকুলতার মধ্যে দিয়ে যাচ্ছে মানে বাংলাদেশের শিক্ষিত হার মোটামুটি অনেক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

যোগ্যতা অনুযায়ী সঠিক মূল্যায়ন না পাওয়ার ফলে অনেক যুবক আছে দেশের বাইরে তারা settle হয়ে যায়। দেশের বাইরে বিভিন্ন দেশগুলোতে তারা তাদের শ্রম ব্যয় করে যার ফলে এর ক্ষেত্রে বাংলাদেশের কিছুটা হলেও লাভ হচ্ছে remidience বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের তাদের সঠিক মূল্যায়নটা দেশের মানুষ করতে পারতেসে না। দেশের আমরা মানে তারা সঠিক মুল্য পাচ্ছে না দেশের বাইরে চলে যেতে হচ্ছে। এটা কিন্তু তাদের জন্য বিরাট একটা মানে মানে আমি এটা অন্য চোখে দেখতেছি কারণ বাংলাদেশে জনসংখ্যা মানে সঠিক যার যতটুকু জ্ঞান আছে সেগুলকে যদি নিজের দেশে বা নিজের দেশের মানুষের জন্য ব্যাবহার করতে না পারে তাহলে তো তার মানে কোনও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 হ্যাঁ যার যত যোগ্যতা অনুযায়ী কেউই তেমন চাকরি পাইতাছে না। আর সরকারি চাকরি নেওয়া তো এখন খুবই কঠিন। হ্যাঁ হ্যাঁ তা তো পারছেনা তা বিদেশে যাইতেছে। অনেকে আছে মাস্টার্স complete কইরা বিদেশ যাচ্ছে। হ্যাঁ এগুলো এই সমস্যাটা সমাধানের জন্য যদি আমরা মানে আমরা সাধারণ ভাবে বলি ভাবি সেক্ষেত্রে কিন্তু আমরা অনার্স মাস্টার্স এদিকে মানে পড়াশুনা শেষ করে কিছু একটা করব এধরনের উহ মানে চিন্তা ভাবনা না করে পড়াশুনার পাশাপাশি জদি নানা ধরনের অনেকে দেখা যাচ্ছে পড়াশুনার পাশাপাশি বিভিন্ন ব্যবসা করতেছে উদ্যোক্তা হচ্ছে বিভিন্ন মানে যারা গ্রামে বসবাস করে গ্রামীণ এলাকা গুলোতে যারা আছে তারা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের গবাদি পশু হাস মুরগি পালন কবুতর পালন অথবা দেখা যাচ্ছে পাখি বিভিন্ন ধরনের পাখি বিদেশি পাখিগুলো পালন করেও কিন্তু তারা তাদের নিজেকে সমৃদ্ধ করতে পারতেসে। এর পাশাপাশি দেখা যাচ্ছে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 অর্জনের বিশেষ মানে অনেক উন্নত প্রযুক্তি যুক্ত হচ্ছে। এটাও কিন্তু মানে সাধারণ উম আম্ জ্নগণের জন্য অনেকটা ভালো উদ্যগ বলে মনে করি যারা নতুন আহ মানে পড়াশুনা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

তখন কি হয় তখন তারা অল্পতেই ঝইরা পরে। job ও পায়না এদিকে পাশাপাশি অন্য কোনও কাজ করবে সেটাও পায়না ভাইবা পায়না যে কি করবে। তা তো অবশ্যই। পড়াশুনা শেষ কইরে সরকারি চাকরি নেওয়ার দেখা যাচ্ছে পড়াশুনা শেষ করতে করতে চাকরির বয়সটাও থাকে না তাদের। তখন মানে কোনও কিছু মানে বলে বুঝানো যাবে না এই পরিস্থিতির মধ্যে মানে কিরকম অবস্থা দিয়ে যাচ্ছে আর যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তাদের

পরিবার থেকে পড়াশুনার খরচ নিয়ে নিজের পড়াশুনা শেষ করে তারপর কিছু একটা করার মানে উদ্যোগ গ্রহন করতে হলে কিন্তু অনেক আহ কাঠখড় পোড়াতে হয় যা মানে সাধারণ পরিবারের দ্বারা যারা এক্ষেত্রে আর যারা পাশ করা নিজের পড়াশুনার খরচ নিজে অর্জন করতে হয় নিজে কিছু একটা করে যদি পড়াশুনার খরচ তারা

এগুল কিন্তু আমাদের সাধারণ knowledge বলেন বিভিন্ন বৈষয়িক যে ঘটনাগুলো এগুলো আমাদের সাধারণ জ্ঞান হিসেবে মনে রাখা এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এধরনের প্রশ্নগুল আসে যেগুলো বর্তমান যুগো~ যুগোপযোগী যে প্রশ্নগুলো এগুলো করে যে যার ফলে educational পড়াশুনা যেগুলো শেষ করে তখন কিন্তু এই প্রশ্নগুলো মানে সম সহজে দেওয়া সম্ভব হয়না যার ফলে কিন্তু সাধারণ মানে যুবকের যুবক মানে তরুন যারা আছে তারা কিন্তু চাকরির প্রতিযোগিতামূলক চাকরির যে পরীক্ষাগুলো হচ্ছে তারা অনেকাংশেই পিছিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই এখানে দেখা যাচ্ছে হম প্রথম থেকে যদি উম পড়াশুনা আহ শেষ না করে কারিগরি যেইগুলা আছে subject ভিত্তিক পড়াশুনা করে সে সে উপরে আহ বিভিন্ন ল্যাবে বা বিভিন্ন আহ technology তে উম যারা আছেন তারা ওখানে যদি কারিগই উম শিক্ষা গ্রহন করে ওখানে practically শিক্ষা নিতে পারে তাহলে কিন্তু তারা সহজে